আরও কতগুলি ফুলের চারা দেখা যাচ্ছে পিসনে একটি ডাস্টবিনও রয়েসে ।

ছোট বড়ো গাছপালাও রয়েসে পাশে একটি রাস্তা রয়েসে ।

এই সবিটিতে দেখা যাচ্ছে এটি একটি ব্লু কালারে অটো ।

এই সবিটিতে দেখা যাচ্ছে এখানে কয়েকগুলি পাখি বসে আসে।

পাশে কয়েকগুলা আলমারি রাখা রয়েসে।

পিছনে একটি দেওয়ালও রয়েসে একটি বালতিও দেখা যাচ্ছে পাশে একটি হান্ডিও রয়েসে।

উপরে একটি লাইট লাগানো রয়েসে ।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে এটি একটি রাস্তা যেখানে কয়েকটি গাড়ি রয়েছে।

যেখানে কয়েকজন ব্যক্তি মাস বিক্রি করতেসেন।

ব্যক্তিটি পিঙ্ক কালারের টিশার্ট পরে আসে।

ভিতরে তারিয়ার মোইদ্দে অনেকগুলি ঔষদ রাখা রয়েছে।

মইদ্যে একটি বৈদ্যুতিক ল্যাম্পও রয়েসে।

এই সোবিটির মইধ্যে দেখা যাইছে এটি একটি খোলা জায়গা।

পাশে একটি হলুদ কালারের দেওয়াল রয়েসে।

সামোনে একটি বাইক ও এ-একটি স্কুটি রাখা রয়েছে।

এই সবিটির মইদ্যে দেখা যাচ্ছে এটি একটি কাপড়ের দুকানের বিতর।

টাকটির কালার সাদা সামনের টাকটির উপরে ব্লু কালারের পলিটিন রাখা।

রুমের ভিতরে কয়েকটি লাইট লাগানো রয়েসে।